এই ছবিতে একটা রাস্তা দেখা যাচ্ছে রাস্তার ওপর দাঁড়িয়ে আছে অনেক বড় বড় বাস । বাস এর সাইড এ আছে লাক্স এর বিজ্ঞাপন।

এখানে একটা সেলুন দেখতে পাচ্ছি সেলুন এ দুটি ছেলে বসে আছে। একটা ছেলে আয়নার সামনে সেলফি তুলছে। আর আরেকটা ছেলে বসে মোবাইল ঘাঁটছে।

এই ছবিতে একটি গাড়ির সার্ভিস সেন্টার দেখতে পাওয়া যাচ্ছে সেই সার্ভিস সেন্টার এর ওপরে বোর্ড এ লেখা আছে কনক অটোমোবিলেস ।

জোরোলোজিক্যালের টিকেট কাউন্টার । সেখানে আদিবাসীদের নকশাচিত্র করা আছে। আর রয়েছে প্রচুর গাছ।

রাজবাড়ীর সামনে রয়েছে খোলা মাঠ আর খোলা আকাশ মাঠটি সবুজ রঙের ঘাসে মোরা এই রাজবাড়িটি ঝাড়গ্রাম এ অবস্থিত।